এটা একটা চশমার দোকান নাম হইল গিয়া শ্রী গণেশ অপটিক্যাল আর এটা হইল লালা এন_এস রোড ও--

এটা হইলো গিয়া একটা মাছের আটি।

একটা হইল গিয়া একটা সেলুনের দুকান যেটার মইদ্যে হিন্দিতে ল্যাখা আসে বাল দাড়ি আর ইংলিশে ল্যাখা আসে স্পা এন্ড সেলুন ।

এ ফুটফুট উম জামা লাগাইসে আসা পিসে একটা বেটি দাঁড়ানিত আসে আর উ দরজার সামনে কী টা গামসা একটা লটকাল।

এটা একটা আ দোকান টাইপ অফিসের মতো।

আর সামনে একটা বেটা দারানিত আসে লাল কালারে র শার্ট লাগাইয়া আর প্যান্ট লাগাইয়া আর ব্যাটা হইল গিয়া আ উব সামনে দাঁড়ানিত।

দুইটা স্কুটি রাখা আসে আর কয়েকটা বাইক রাখা আসে আর নীচে নদীর মইধ্যে সবে সান করে।

সামনে একটা বেটি আসে লাল কালারের -এর শাড়ি লাগাইয়া।

এর সামনে একটা সিয়ার রাখা আসে উফরে বেজান ফুল দিয়া ডিজাইন করা আসে ওবার সামনে একটা টেবিল আসে।

একটা নদী আসে নদীর মইধ্যে একটা নৌকা দিয়া আ প্রচুর মানুষ যার নৌকা চালাইয়া--